অপেক্ষা করছে সম্ভবত চেকিং লাগেজ এর জন্য তারা অপেক্ষা করছে এয়ারপোর্ট -এ বিভিন্ন--

ফুল পাওয়া যায় এবং এই এস.বি. ফ্লাওয়ার হাইজ এই ব্যানার এর উপরে আরেকটি ব্যানার এ দোকানটির ঠিকানা এবং মোবাইল নম্বর --

ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে এবং এখানে চেয়ার গুলিও সুসজ্জিত রয়ে--

এবং এই কভার টির উপরেও প্রচুর কাগজের--

নির্দিষ্টভাবে কমার্স স্টুডেন্ট এর জন্যই অ্যালোকেটেড করা আছে।

ঘাস খাচ্ছে মাঠটির অপর পাশে লাল রঙের পাঁচিল তোলা আছে।

যার নিচ তলাটি পুরো এ. টি. এম. বিভিন্ন দোকানের সমন্বয়ে তৈরি হয়েছে।

চব্বিশ ঘণ্টার যেকোন সময়ে নিজেদের প্রয়োজন মত তাদের যানবাহনে পেট্রোল বা ডিজেল ভরাতে পারে আজকালকার--

সময়ে ভারতে পেট্রোলের দাম খুবই বৃদ্ধি পেয়েছে। যার জন্যে সাধারণ মানুষের অসুবিধা বৃদ্ধি পেয়েছে ।

পোস্ট অফিস -এর আন্ডার এই রয়েছে।

সিনেমা -র ছবিও এই বইটির দোকানটির সামনে টানানো রয়েছে।

দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে হোটেল -টির নাম হলো সুপ্তেয় প্যালেস ।

বিদ্যালয়টির প্রবেশদ্বার এখানে দেখানো হয়েছে যেটি সাদা কিছু স্ট্রাকচার এর মাধ্যমে সাজানো হয়েছে এবং এই স্ট্রাকচার গুলোর মধ্যে মাঝখানের স্ট্রাকচার টিতে অমর একুশ বলে লেখা রয়েছে ।

এটি একটি বিরাট জলাশয়ের ছবি।

বহুতল বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -টি জে অ্যান্ড এন নন্দী টি প্রসেসিং প্রাইভেট লিমিটেড -এর।

সাধারণত কোন বা কাস্টোমার এখানে থেকে এসে নিজের প্রয়োজন মত জিনিস নিয়ে যেতে পারে এবং তারা একই স্থানে সব গ্রোসারি জিনিস পায়।

কুশমান্ডিতে অবস্থিত এই .আই .টি আই কলেজ -এর বিভিন্ন ট্রেনিং স্কিল বাড়ানোর শিক্ষা প্রদান করা হয়।

এবং এই টয়ট্রেন -টিতে চারটে কামরা রয়েছে | যেখানে পার্ক -এ বেড়ানো যাত্রীরা --